এইখানে একটি জমির ছবি তুলে ধরা হয়েছে।

শিব ঠাকুরের ছবি দেওয়া হয়েছে।

তো আকাশে মেঘ জমে থাকতে দেখা যাচ্ছে সম্ভবত বৃষ্টি--

ট্রাক টা এ ভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে পাঞ্জাবি পরে। ও পেছনে --

ও চারপাশে অনকে বড়ো বড়ো গাছ দেখা যাচ্ছে এবং মাঠে অনেক জনকে --

এটি ফাঁকাই রয়েছে সামনে এবং তার সামনে একটি লোককে--

বিশেষ করে গোলাপ দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে গোলাপ গুলি ।

তো দূরে একটি ব্রিজ দেখা যাচ্ছে এটি--

এবং তার নিচে একজন কে দেখা যাচ্ছে ও--

পড়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে যেখানে--

তার হাত থাকে মহিলাটি কে একটি চাবি দিচ্ছে।

ও-ও তার সামনে একটি ভোলেনি স্প্রে রাখা রয়েছে।

কেক -এর দোকানের ভিতরটার ছবি তুলে ধরা হয়েছে।